আ- পিঙ্ক কালার আর পার্পেল কালার - এর এখানে ডিসাইন রয়েছে আকাশি কালার - এর সামনে দুতিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে--

ছোট ছোট কাপ সাইজ - এ বড় বড় কাপ সাজিয়ে রাখা রয়েছে কিছু কার্টুন বক্স - এর মধ্যেও কাপ রাখা আছে আরেকজন সাদা শার্ট পরে পেছনে দাঁড়িয়ে রয়েছেন ।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং -টি সাদা আর আকাশির মধ্যে পেইন্ট করা। সামনে তিনটি গাড়ি রাখা রয়েছে।

সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছেন মহিলাটি নাচের পোস দিয়ে দাঁড়িয়ে আছেন সাদা গোল্ডেন পারের শাড়ি পরে আছেন ।